আর যেহেতু এখানে অনেক police protection ও থাকে তাবু তোমাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে তোমার প্রচুর পরিমানে শ্বাসকষ্ট না হয়।

Hello Hello

আধুনিক বিজ্ঞান নির্ভর সভ্যতা মানুষের জীবন কে করেছে কিন্তু মানুষের আবেগ অনুভূতিকে অনেকখানি কৃত্রিম করে দিয়েছে, এই সত্যরূপ শিকার কবিতায় বিশেষ প্রাধান্য পেয়েছে কবিতার শেষে দেখা যায় হৃদয়হীন অনুভূতিহীন কিছু মানুষ নিজেদের উন্মাদ মানসিকতা প্রকাশের জন্য সুন্দরবনের ভূমি কে প্রদূষিত করেছে নিজেদের আরাম বা অবিলাসিতা কে চরিতার্থ করতে তারা বন্দুক হাতে তুলে নিয়েছে বনভূমি এক জীবন্ত সৌন্দর্যের সুন্দর বাদামি হরিণ কে হত্যা করে তার মাংস আর স্যারের জন্য তাহলে আগুন , এর জন্য তাদের কোনো অপরাধবোধ বা অনুসূচনা নেই, দুঃখের আঁধার রাত্রি অতিক্রম করে উপলব্ধি করেছেন যা কিছু মহান যা কিছু সত্য তাকে পেতে হয় ত্যাগের মাধ্যমে দুঃখের মাধমে মধ্যে এ দার্শনিযো উপলব্ধির কথা ব্যক্ত হয়েছে জীবনের আনন্দ অনুসন্ধান করেছিলেন রবীন্দ্রনাথ, তিনি উপলব্ধি করেছিলেন দুঃখের মধ্যে সত্য লুকিয়ে থাকে জে এ উঠে কবি অনুভূতি হয়েছিল যে জীবনকে তিনি দেখেছিলেন সেই জীবন কঠিন দুখের মত দিতে সত্য খুলে দিয়েছিল কবি দার্শনিক জীবন জিজ্ঞাসা থেকে রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন কঠিন তপস্যার মধ্যে দিয়ে সেই সত্যকে অনুভব করতে হবে আর তার জন্য কঠিন হত অস্বীকার নয় নিবারণ করে তুলতে হবে, সেই কঠিনতা কে ভালোবেসে জীবনের পূর্ণতা সন্ধান করতে হয় আসলেই এ কঠিনের মধ্যেই কবি দেখেছিলেন পুণ্যসত্যলোক তার চোখে ধরা পড়েছিল পরম শক্তি অ বিশ্বাসের জগত রয়েছে তাই কবি রবীন্দ্রনাথ মৃত্যুর সঙ্গে দাঁড়িয়ে জীবনের মহামন্ত্র ধ্বনি উচ্চারণ করেছেন শুনছে না কি?

চুপ করে আছো কেন, চ্যাপ্টা শুনতে চাপটা, আমি তো বলচি, চ্যাপ্টা শুনছে, ওঈ দেখো না হেঁ কথাতা বলো নাকি

যে অবস্থি দিনে একদিন স্বপ্ন বলে জেনেছিলে আসলে স্বপ্নের কোন জগতে জীবনকে তিনি দেখেছিলেন স্বপ্নে ময়নচলে লাগিয়ে নয় নিত্য দুঃখের তপস্যা উনি অনুভব করেছিলেন দুঃখের অভিজ্ঞতা জীবনের আনন্দ অনুসন্ধান করতে হয়

সে উপলব্ধি করেছিলেন দুঃখের তপস্যার মধ্যে দিয়ে এ জগত কে কিনতে হয়চিন্তা, মৃত্যুর বরকে ছিন্ন করে তিনি কঠিন সত্য কে আপন করে নিয়েছে, জীবনের পর্ব থেকে পর্বাণ পরে চলবার সময়ে তিনি দেখেছিলেন একের পর এক প্রিয়জনের মৃত্যু উপলব্ধি করেছেন সত্য যে কঠিন ব্যক্তিগত জীবন এবং পেয়েছিলেন নানা ঘাট তিনি উপলব্ধি করেছিলেন সত্যের দারুন মূল্য লাভ করবার জন্য দুঃখের আঘাত সহ্য করতে হয় এভাবে কবি দুঃখের দুঃখের তপস্যা দিয়ে তার জগত কে চিহ্নে ছিলেন তিনি আপনার রূপ চিহ্নে ছিলেন কবি অনুভব করে ছিলেন নৃত্য দুঃখের অবিদ্যা জীবনে আনন্দ অনুসন্ধান করতে হয় কেননা দুঃখের মধ্যে প্রকৃতি সত্য লুকিয়ে থাকে

জীবনে বহু আঘাত সহ্য করে হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্য থেকে বার্ধক্য পর্যন্ত তাকে ক্রমাগত আঘাতে আঘাতে জর্জরিত হতে হয়েছিল জীবন ও মৃত্যুর মাঝখানে বসে কবি প্রকৃতি সত্যকে খুঁজে ছিল, প্রান্তিক কাব্য থেকেই জীবনে নানা রাস্তার মধ্যে কবি পথ পেয়েছিলে আজ খুলে বাৎসরিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন ইন্দ্রনীল স্কুলের গেটের কাছে এসেই অনুভব করলো , তার হাথ পা রীতিমতো অচল হতে শুরু করেছে তোমরা ভাবছো ইন্দ্রনীল কাজ করতে পারবে কিনা সেই ভয় কাঁপছে আসলে কিন্তু তা নয় সে আদর্শ শিক্ষা নিকেতন boys স্কুলের first sem এর দ্বিতীয় স্থান অধিকার মানে second ওয়াই কিন্তু তার বাবা মা ছেলেকে first দেখতে চাই তাই কত বছর যখন ইন্দ্রনীল দ্বিতীয় হয়ে হাসিমুখে বাড়ি ফেরেন তখন ছেলের result দেখে বাবার অগ্নি মন্ত্রী দেখে কে, তুই এবারও first হতে পারলিনা জানিশ আমি office সে senior দের সাথে বাজি ধরে রেখেছে যে আমার ছেলে মাজার প্রথম হবে আর তুই বেরিয়ে যাওয়া সামনে থেকে বাবা চেঁচামিচি তে বাবা বেরিয়ে আসে Ahmadabad থেকে সভি হাত থেকে result ছিনিয়ে নিয়ে আঁতকে ওঠে একই অংকে মাত্র নব্যই বাকি দশ নাম্বার কি করলি, বিজ্ঞানের মাত্র সাতাশি ছী জানি আমি অংক আর বিজ্ঞানের সর্বদা school full marks পেতম, আর তুই কি না বলেই ছেলের গালে সপাটে একটা চর সপাটে এক চর তীর বেধা পাখির মত টলতে টলতে নিজের ঘরে ঢুকে যায় ইন্দ্রনীল কিন্তু একসময় লুকিয়ে মায়ের ছোটবেলার result দেখছিল তার স্পষ্ট মনে আছে ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষায় মাওন কে সাতচল্লিশ বিজ্ঞানে পয়তালিশ পেয়েছিল কিন্তু সেই তো তার march এর অনেক বেশি number পেয়েছে তবুও বাবা-মা যেন প্রতি বছর থাকে আর মা-বাবাকে বোঝানো যাবেনা, যাওয়া মানে বাকি গালটায় পাঁচ আঙ্গুলের ছাপ বসানো ঐ সন পুরানো অভিজ্ঞতার জন্যই পরীক্ষার ফল ঘোষণার দিনটা ইন্দ্রনীল কাছে ভীষণ আতংকে দুরু দুরু বুকে সে কখন যে নিজের classroom টা এসে পড়েছে, তা বুঝতে পারিনি, class এ সবাই এসে গেছে বাইরে কারো কারো অভিভাবক অপেক্ষা করছে, একসময় প্রধান শিক্ষক প্রবেশ করে ইন্দ্রনীলের বুকের ভিতর হাতুড়ি কাঁটার মতো বেড়ে যায়